একটা মন্দির এবং বাইরে না-আ-আ-আ- উম হাত ধোয়ার জায়গা রয়েছে উম- আর আ এটা হচ্ছে মন্দির নয় এটা হচ্ছে পোস্ট অফিস চিঠি ফেলার এবং বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে লোক দাঁড়িয়ে রয়েছে। সবাই চিঠি ফেলছে।